তাকে যদিও সেক্ষেত্রে আমি আপনাকে জানতে চাচ্ছি যে এটা আমাদের player চলে গেছে তার জন্য হচ্ছে আপনাদের কি কোনো কি বলে ওটাকে

আপনারা কি উপভোগ করতেসি বা আসলে আমাদের কেমন লাগতেসে? কেমন অনুভূতি হতে পারে

জি, জি বুঝতে পারছি , তো আসলটা হচ্ছে কি আহ উম ওনারা যাওয়ার পরে আর কি আসামে অনেক খারাপ লাগছে আসলে আহ খারাপ লাগা স্বাভাবিক ব্যাপার কারণ আমাদেরও যদিও অন্য দল আমরা support করি তারপরও, আহ হয়তো দেখা যায় যে আহ দুই দলে যখন সমান সমান থাকবে বা ভালো player যখন থাকবে তখন কোন একটা খেলার আহ মাঝে অনেক ভালো একটা ইয়ে হয় আর কি আসলে দেখা যায় যে, যখন সমান সমান থাকবে বা ভালো player দুই দলে যখন খেলবে তখন খেলা দেখতেও অনেক মজা লাগে আর হচ্ছে আহ খেলা যে হয় আসলে অনেক সব দিক দিয়ে অনেক ভালো লাগবে আর কি.

জি জি, আসলে হ্যাঁ কি আর বলবো আসলে হচ্ছে আহ কষ্ট অনেক লাগছে কিন্তু পাটে এখন যেটা যাবার আসলে ওটা সেটা যাবেই। হ্যাঁ কারণ আমাদের তো ধরে বেঁধে রাখানোর মতো ইয়ে না আসলে, তো আর কি করার আসলে? হ্যাঁ এটা ঠিক তো আপনি কেমন আপনি তো ব্রাজিল support করেন, তো সেই ক্ষেত্রে ব্রাজিল ব্রাজিলের খেলা আপনার কাছে কেমন লাগলো? আসলে আহ শুরু থেকে আমাকে ব্রাজিল ভালো লাগে ব্রাজিল দল আমি support করি.

হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে হয়তো final খেলা খেলবে দুইজনের মধ্যে একজন কাপুরুষ. আমিও চাইছিলাম যদিও আর্জেন্টিনার আমি supporter না। আমি চাইছিলাম যে আর্জেন্টিনা ব্রাজিল একই সাথে যেন আহ খেলে final এ খেলাটা আজকে. হ্যাঁ অবশ্যই এটা ঠিক, আমরাও চেয়েছিলাম যে ব্রাজিল আর আর্জেন্টিনা একটা match খেলুক, কারণ আমাদের দুইটা দল যদি একসাথে খেলে সে ক্ষেত্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেক্ষেত্রে অনেক উপভোগ করার মতো থাকে. কিন্তু এবার আমাদের কপালে সেটা হয়নি অবশ্য তার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। জি জি, আচ্ছা আহ আশিক ভাই হচ্ছে যে উম খেলার মাঝখানটা হচ্ছে যখন গোল যখন হয়েছিল তখন আহ কি যেন একটা dance boy এর কথা শুনছিলাম যেন যখন গোল যখন, আচ্ছা আচ্ছা ওটা কি ওই যে ব্রাজিলের ব্রাজিল করার পরে যে একটা dance দিয়েছিল সেটার কথা বলছেন আপনি?

জি ভাইয়া? জি হ্যাঁ সেই

জি জি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ

আর কি আসলে আপনি বা আপনারা যারা খেলা দেখছিলেন একই সাথে. কেমন লাগছিল? আসলে আমি হয়তো বা আর্জেন্টিনা support করি, কিন্তু নেইমারের খেলা আমার কাছে খুবই ভালো লাগে যদিও কারণ ওরা হচ্ছে খেলে খুব point র উপর খেলে plus ওদের খেলা খুবই চমৎকার হয়. passing তারপর হচ্ছে ওরা বল নিয়ে দৌড় দেয়.

অনেকই ভালো লাগে, but কি বলবো? মানে নেইমার আমার পছন্দের player but কিন্তু আমি support করি হচ্ছে যে আর্জেন্টিনা। কিন্তু নেইমার কিন্তু ভালো খেলে সেটা বলতে হবে। কারণ হচ্ছে নেইমারের খেলা যে দেখছে.

হবে কারণ হচ্ছে নেইমার হচ্ছে খুবই ভালো সে অল্প বয়সে অনেক সুনাম অর্জন করেছে.

নেইমারকে like করি কিন্তু কি বলবো? আমি হচ্ছে গিয়ে আমাদের ছোট কাল থেকেই হচ্ছে আমি ব্রাজিল ব্রাজিলকে খেলা দেখি but হচ্ছে নেইমারকে support করি, নেইমার হচ্ছে যেদিন থেকে আসছে তার খেলা আমার কাছে ভালো লাগে. হচ্ছে প্রিয় দল হচ্ছে আপনার আর্জেন্টিনা। তো সেই ক্ষেত্রে আমি সেই দলটাকে always support করি। জি জি জি বুঝছি, তো হচ্ছে আহ আসলে আহ এইবার যে খেলাটা গেলো। খেলা আসলে অনেক মজাদার বা আসলে অনেক আনন্দ দিয়েছিলো। তারপর হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে মাঝখান টা যখন আহ , নেইমার~ নেইমার যখন হচ্ছে আহ মনে পায়ে ব্যথা পাইছিলো তখন হচ্ছে আহ খুবই খুবই একটা কি আর বলবো আসার কারণ বা এটা হ্যাঁ হ্যাঁ ওই মাঝখানে যখন সে চলে গেলো তো দলটা একটু সবারই মন ভেঙে গেছিলো, সেক্ষেত্রে হচ্ছে খুবই একটা কষ্টদায়ক বিষয় একটা match সে খেলতে পারে নাই. জি জি , তো আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল? যে আসলে উনি যে আহ খেলতে পারে নাই বা উনি যে খেলতে পারতেছিল না। আপনাকে কি ভালো লাগছিল না খারাপ লাগছে? এটা জানতে চাচ্ছিলাম আমি। একজন ভালো player যখন সে কোনো একটা সমস্যায় মানে খেলতে না পারে সেই ক্ষেত্রে খারাপ লাগাটা খুব স্বাভাবিক, কারণ সে একজন ভালো একজন হতে পারে যে সে যদি ওখানে থাকতো match এ সে তাহলে খেলাটা আরেকটু ভালো হতো আর একটু আকর্ষণীয় হতো।

একজন ভালো player যখন একটা match miss করে একটা গুরুত্বপূর্ণ একটা খেলা যখন খেলতে পারে না তখন একটা খারাপ লাগাটাই স্বাভাবিক। আচ্ছা উম ব্রাজিল যেদিন আহ আহ খেলতে যায় যখন শেষ round এর দিকে যখন উনি যখন ওনারা যখন হেরে যখন গেল তখন আপনার feel টা কেমন হচ্ছিলো বা অনুভূতিটা কি হচ্ছিলো আর কি সেটা জানতে চাচ্ছিলাম। ওটা হচ্ছে যে কি বলবো আসলে তো এখন আমাদের কাছে খুবই খারাপ লাগছিলো। আমি ওটা ভাবছিলাম যে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল জুড়ে একটা খেলা খেলে একসাথে সেক্ষেত্রে অনেক মজা পাইতাম। একটা কি বলে একটা মজা নি করতে পারি নাই। আমাদের খুবই হতাশজনক একটা বিষয়, কারণ ব্রাজিল আর , আমাদের বাংলাদেশি হয় বেশিরভাগ supporter ই হচ্ছে বা ব্রাজিল আর হচ্ছে আর্জেন্টিনার। সেক্ষেত্রে আমরা যদি একটা দুজনে fixed ভাবে একটা খেলার খেলতো তাহলে হয়তো বা আমাদের এই enjoy টা আরো বেশি করতে পারতাম আরো বেশি, আনন্দ নিতে পারতাম কিন্তু এখন তো সেটা হইতো হয় নাই যদিও সেক্ষেত্রে আমাদের খুবই খারাপ লাগছে। আচ্ছা আহ আশিক ভাই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আপনাদের যে আহ গোল keeper টা ছিল;

তার ব্যাপারে কিছু আমি জানতে চাচ্ছিলাম। ওনার কথায় কি বলবো? উনি তো হচ্ছে একদম কি বলে কি বলবো;

আমার ধরতে গেলে সে আমাদেরকে আহ কি বলে একটা বিশ্বকাপ এনে দিছে। সে যদি না থাকতো হয়তো বা আমরা এবার আমরা বিশ্বকাপটা নিতে পারতাম না। আমাদের cup টা হতো পেতাম না আমরা।

গর্বের বিষয়ে গর্বের হয়ে থাকবে last সে তার সবটুকু দিয়ে চেষ্টা করসে আমাদেরকে একটা cup এনে দেওয়ার জন্য। তো সে পারছে সেটা সে তার কথা রাখছে, সে কথা দিয়েছিলো এবার একটা cup নিয়ে আসবে।

জীবন বাজি রেখে হলেও সে একটা cup এনে দিবে সেটা সে বলছিলো. তো সে তার কথা রাখতে পেরেছে. আচ্ছা গোল keeper কে আপনার কেন বাজপাখি বলা হয় কেন? আপনি সেটা কি জানেন? যে আসলে ওনাকে বাজপাখি বলতো আর কি. আমি শুনছি, কেন বলা হয় ? এটা জানতে চাইছি। তাকে বাজপাখি এটার জন্য বলা হতো যে সে হচ্ছে একটা বল আসার সঙ্গে সঙ্গে সেই বলটা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা সে বুঝতে পারতো। বুঝার বুঝতে পেরে সেই বলের দিকে ছুটে যেত plus সে বলটাকে একটা গোল থেকে save করতো.

সে তার সবটুকু দিয়ে চেষ্টা করতো একটা goal কিভাবে ফেরানো যায়। একটা goal কিভাবে set করা যায়। যেন একটা গোল না হয়। সে তার একদম space টা দিয়ে তারপর হচ্ছে একটা safe করা একটা গোল। সেক্ষেত্রে তাকে আমরা বাজপাখি বলতেই পারি তাই না? কারণ সে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে একটা ball একটা ball save করে তো সেই ball টা কোথায় যাচ্ছে কি? সেটা কিন্তু সে follow করেনি সে follow করছে ball টা ফেরাতে হবে সেক্ষেত্রে সেটা যেখানে যেভাবেই যাক না কেন। জি জি বুঝতে বুঝতে পারছি আপনার কথা। তো হচ্ছে আপনাদের হচ্ছে যে আর্জেন্টিনা যে খেলছিল এইবার হচ্ছে, তো যদি এক প্রথম round টা হারিয়ে যাওয়ার পরে যদি আমি আহ আসলে জানতে চাচ্ছি যে হচ্ছে; goalkeeper plus হচ্ছে আপনাদের যে মেসি তারপর হচ্ছে ডিমারিয়া মনে হয় ছিল আরো অনেকে ছিল। তো এনাদের ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম আর কি আপনার কাছে। আসলে আপনার কথাটা বুঝতে পারিনি. আসলে আপনি কি জানতে চাচ্ছেন ওনাদের ব্যাপারে. ওনারা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

হ্যাঁ সে এবার মে~ মেসি অনেকগুলো গোল করেছে সাত আটটার মতো গোল করেছে plus আরেকটা গোল করতে পারলে হয়তো যে আমাদের IMA একটা golden boot নিতে পারতো। কিন্তু নিশ্চিত কোনো একটা কারণবশত সেই তার গোল একটু কম করতে পারছে যার কারণে সেবার একটা golden boot তার হাত ছাড়া হয়েছে. যদি আমাদের কাছে অনেক এর আগের অনেকগুলো golden boot রয়েছে তার কাছে। তো খারাপ লাগছে সে অল্পের জন্য তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি যদিও সে যদি সাফল্য হয়েছে সে একটুর জন্য আরেকটু ভালো করলে হয়তো বা সে আরেকটু ভালো কিছু পেতো. তো হচ্ছে আপনারা আহ উম first কি আপনারা এই খেলা দেখা বা এর আগে যে খেলা হয়েছিল আপনি দেখছিলেন বা কেমন অনুভূতি করছিলেন? এর আগের কেমন লাগছিল আপনাকে? এইবার কেমন লাগছে? এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আহ সত্যি কথা বলতে এর আগেরবার খেলা দেখছি আমরা শুধু আপনাদের আর যে জায়গায় খেলা আসলে আমরা সেটা খুবই enjoy করি, অনেক মজাও করি সেক্ষেত্রে অনেক ভালো লাগে কিন্তু অন্যবারের থেকে এবার একটু বেশি enjoy করছি plus অনেক অনুভূতি অনেক ভালো। অনেক happy আমরা অনেক খুশি এই দলের উপর কারণ হচ্ছে এবার আমরা একটা cup নিতে পারছি যদিও আমাদেরই তার সাথে একটা দুঃখের বিষয় আছে যদি আমরা এটাকে একজন টিম leader কে হারাইছি ঠিক আছে, আশিক ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।

হ্যাঁ এটা কি জনতা bank? হ্যাঁ বলছি বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?

অ্যাঁ আমি সোহিনী দাসগুপ্ত। okay, so সোহিনী actually আমি না তো fixed deposit করার কথা ভাবছি, actually এই bank এ আমার একটা account আছে। উম

গত একবছর ধরে। তো আমি ভাবছি একটা FD করব, তো সেটার একটু ই যদি অ আপনি ওই সুবিধা গুলো একটু বলেন কীরকম কী interest

FD বলতে আপনি আপনার নামে করবেন না sixty plus যাদের age এমন কারোর নামে করবেন? অ না না আমি আমা~ আমার নামেই করব, হ্যাঁ নিজের নামেই করব।

senior citizen কারোর নামে যদি করতেন বা আপনার সঙ্গে যদি joint FD তেও senior citizen কাওকে first holder রাখতেন তাহলে আপনার profit যেটা হত অ্যাঁ আমাদের interest rate টা হচ্ছে দেখুন অ্যাঁ এমনি আপ~ আপনার আমার মতো সাধারণ লোক যাদের এমনি normal age group তাদের জন্য five percent। আহ আমি এক বছরের rate বলছি। আর এইটাই আহ senior citizen হয়ে গেলে আহ six percent, আরেকটা scheme আছে, সেটার ক্ষেত্রে যদি হয়ে যায় মানে সেটা senior citizen অ্যাঁ নাম দেওয়াই একেবারে এবা fixed deposit এ , তো সেই ক্ষেত্রে তো seven percent, অনেকটা। তো আপনি যদি আপনার অ্যাঁ sixty age অ্যাঁ এমন কোনো close অ্যাঁ family member এর সঙ্গে আহ যদি joint FD করতে চান সেই ক্ষেত্রে আপনি যে সুবিধাটা পাবেন ওনাকে first holder যদি রাখেন তাহলে interest rate টা কিন্তু senior citizen এর interest rate হিসেবেই গণ্য করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, thank you so much এই information টার জন্য, মানে আমি এইটা জানতাম না। তো সেক্ষেত্রে আমাকে একটু ভাবতে হবে কারণ আহ

বো~ আপনার বাবার যদি sixty plus হয়ে গিয়ে থাকে তালে আপনি সেটাকে অ্যাঁ ওনাকে অ্যাঁ এর মধ্যে include করতে পারেন, সেক্ষেত্রে আমার মনেহয় আপনার সুবিধে হবে। okay okay, মানে আপনি বলছেন যে normal আহ আমার নামে করলে বা মানে senior citizen না করলে তালে interest rate টা হচ্ছে five percent one year জন্য। হ্যাঁ one year এ five percent, সেটাই six percent হয়ে যাচ্ছে যদি আপনি আহ sixty plus কা~ কোনো মানুষের সঙ্গে করেন এবং তাকে first holder রাখেন। হুম হুম হুম okay okay, আর মানে এক বছরে তো এটা rate, আর অ যদি five years এ করতে চাই আমি, মানে পাঁচ

না আমি actually অ্যাঁ পাঁচ বছরের জন্যে করব করলে পরে।

তো এক বছর তিন বছর করে বেশি লাভ তো নেই আমি দেখছি যা, তো পাঁচ বছরই করব।

পারেন কারণ অ্যাঁ না হলে আপনাকে বার বার এসে renew করতে হবে বা mature হলে change করতে হবে। সেটাই, সেটাই, আর এক্ষেত্রে মানে nominee র ব্যাপার টা কীরকম হয় মানে একটু

অ্যাঁ একজন nominee রাখতেই পারেন, সেটা নিয়ে কোনো issue হবে না, মানে উনি হচ্ছে ব যদি আপনি single নামের FD করেন তাহলে অ্যাঁ কোনো কারণে যদি ও উম কিছু হয়ে যায় আপনার সেই ক্ষেত্রেই উনি সেই টাকাটাকে অ্যাঁ অ্যাঁ ওখান থেকে অ্যাঁ ওটার উপর ওনার সমস্ত অধিকার হয়ে যাবে আরকী, উনি সবকিছু ওটাকে deal করতে

অ্যাঁ মানে nominee যদি minor হয় তাহলে কী কী মানে problems হতে পারে বা কী কী অ্যাঁ changes হতে পারে? nominee minor হলে একটু গা~ মানে একজন guardianship অ্যাঁ দরকার হবে আরকি, guardian রাখতে হবে। যেকোনো ক্ষেত্রে, সেটা আপনার অ্যাঁ যদি এ~ account খোলে না অ্যাঁ অবশ্যই account ছাড়া তো হবে না, মানে আমাদের account bank এ ওনার account থাকাটা জরুরি, নাহলে আপনার অ্যাঁ আপনি যদি কারোর সাথে joint account ও করতে চান মানে joint FD ও করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাক্তির আমাদের bank এ একা~ একটা saving bank account থাকা প্রয়োজন। আপনি সেটা কো~ করিয়েও নিতে পারেন আমাদের অ্যাঁ খুব easy process। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, thank you so much এটার জন্যে। আর অ মানে আমি যদি ধরুন অ এরকম হতে পারে না কী মাঝখানে ধরুন আমার অ্যাঁ খুব প্রয়োজন হল টাকার যদি আমি সেটাকে পাঁচ বছরের জন্য টাকাটা fixed একটা amount রেখেছি, একটা lump sum amount রেখেছি, তো সেটা যদি আমি চাই যে আমার মনে হল আমি তিন বছর পর আমার টাকার দরকার, সেখান থেকে আমি ভাঙ্গাবো

তো সেক্ষেত্রে আপনার pre mature হয়ে যাবে ওটা, কিছু interest অ্যাঁ rate আপনার মানে আপনি হারাবেন, lose করবেন ।

সেটার মানে কীরকম কী অ্যাঁ lose করব তাও? মানে কোনো idea! অ্যাঁ idea বলতে আপনার অ্যাঁ সেটা depend করছে আপনি কবে নিচ্ছেন, কত দিন আগে । ওটা একেবারে তারিখ অনুযায়ী অ্যাঁ দিন কত~ কত দিন ওর মধ্যে থেকে minus করে rate টা হিসেব হবে, আপনাকে আমি এখন তো বলতে পারবো না। আচ্ছা, মানে ওটা পুরোটা হিসেবে হবে, calculation । আর আপনা~ আরও একটা ব্যাপার সেটা হচ্ছে interest rate যদি এর মধ্যে change হয় অ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যে rate এ মানে আনি FD করার সময় যে rate ছিল সেটাই কিন্তু হবে। মানে আপনি ধরুন এখন সাত বছরের জন্য যদি FD টা করলেন সেইখানে যদি আপনার অ্যাঁ five percent interest থাকে, এরপর যদি interest rate বেড়ে seven percent হয়ে যায় সেটাও কিন্তু আপনি avail করতে পারবেন না। এবং যদি সেটা four percent হয়ে যায় তাহালেও সেটা আপনাকে কোনোভাবে

আচ্ছা আচ্ছা মানে আমি যেই সময় করছি সেই সময় যা rate থাকবে সেটাই মানে

okay, আচ্ছা আচ্ছা, আর interest অ্যাঁ মানে ধো~ ধরুন যদি আমি অ্যাঁ fifty thousand রাখি, অ্যাঁ ঠিক আছে মানে, মানে আপনি আপনাকে আমি just জিজ্ঞেস করছি আপনি ভালো বলতে পারবেন যে আমি যদি পঞ্চাশ হাজার করে দুটো FD করি

ব দুটোই same হয়ে যাবে, কেন না হচ্ছে আপনি অ যদি পঞ্চাশ হাজার মানে fifty thousand এর একটা করেন অ্যাঁ দুটো আলাদা আলাদা করেন সেক্ষেত্রেও আপনার five percent five percent হয়ে যে interest টা আসছে যদি আপনি একবারে এক lakh এর করেন সেক্ষেত্রেও আপনার five percent হয়ে same interest rate আসছে। সুতরাং অ্যাঁ i think যেটা আমার আমি আপনাকে suggest করব আপনি এক~ একটা করে নিলে better হবে। কেননা দু'টো করলে আপনাকে দু'টোর জন্য আলাদা করে দৌড়ো-দৌড়ি করতে হবে আরকি। যদি একদিনেও করেন আপনাকে সেটা renew করতে আসতে হবে অ্যাঁ বা আপনি যদি অ্যাঁ ভাঙ্গাতে চান ভাঙ্গাতে পারবেন, সেই সমস্যাটা হবে না। অ্যাঁ তো আপনি একটা করে নিলে মানে দু'টোর দু'রকম স~ সুবিধে আছে সেটা হচ্ছে আপনি একসাথে করে নিলে আপনাকে এটা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না, একবারে করতে পারবেন কাজটা। আর যদি দু'টো করার একটা facility হচ্ছে আপনাকে কো~ in that মানে আমি যদি বলি কোনো আপনার urgent কোনো emergency হল যার জন্য আপনাকে ওটা pre mature করতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে একদম এক lakh টাকার premature করে নেবেন সেটা না করে আপনি পঞ্চাশ হাজার টাকা, একটা পঞ্চাশ হাজার ভাঙ্গিয়ে রাখতে পারবেন আর একটা পঞ্চাশ হাজার আপনি রেখে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এখন basic অ্যাঁ অ্যাঁ মানুষের emergency defiantly হটাত করেই আসে, কিন্তু আপনার

আর যদি মনে হয় যে না আমাকে মাঝে হয়তো কখনও premature করতে হতে পারে সেক্ষেত্রে আপনি ওটাকে দু'টো individual করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমার enough savings রয়েছে যেটা আমাকে emergency time এ help করতে পারবে সেই ক্ষেত্রে আপনাকে আমি suggest করব আপনি একটাই করুন। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আর বলছি অ্যাঁ তাও এক lakh টাকাই কত টাকা অ আ মানে কতটা interest আসবে যদি অ্যাঁ মানে আমি অ্যাঁ তাও বলতে পারবেন সেরকম? হ্যাঁ এটা five percent ই আসবে, মানে এর অ্যাঁ আলাদা করে কম কিছু আসবে না। হ্যাঁ সেটা এবার সেটা যদি মানে আমি যদি মাসে মাসে চাই interest টা নিতে সেটাও তো possible।

পসি~ possible, এটা অ্যাঁ তখন ওটা twelve দিয়ে অ্যাঁ divided হয়ে যাবে। উম অ্যাঁ আপনি একবারে, আপনি একবারে নিয়ে নিলে যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনার বারো মাসে ভাগ হয়ে যাবে, অল্প অল্প করে পাবে এই অ্যাঁ মানে অল্প অল্প করে পাবেন এক এক প্রতি মাসে। এবং quarterly ও নিতে পারেন, তিন মাস অন্তর হবে। হুম, আচ্ছা ধরুন অ্যাঁ এরকম হতে পারে যে আমি যেটা FD টা পাঁচ বছরের জন্য চালাচ্ছি তো, এইবার ধরুন আমি first অ্যাঁ এই decide যে আমি ওটা monthly interest নেব ঠিক আছে? কিন্তু আমার এক বছর পর বা দু'বছর পর আমার মনে হল আমি ওই interest টা quarterly করব বা আপ~ একসাথে mature হওয়ার সাথে অ principle এর সাথে নেব একসাথে, সেটা possible নাকি monthly select করলে পুরোটাই monthly ই চলবে? আপনি উম উম মানে in-between কিছু change করতে পারবেন না, প্রথমে যা করবেন তাই।

pre mature হলে করতে পারবেন বা renew করার সময়, actually renew করার সময় ঠিক change করা যায় না, renew করার সময় আপনি renew করলে অ্যাঁ সমস্ত কিছু same থাকবে, আপনি duration টা change করতে পারবেন। আহ আর interest rate টা আপনাকে পুরোটা আলাদা করে cancel করে change করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তার কি কোনো charges লাগে?

okay okay, তো তালে FD টা মানে আপনি কী এখন over the phone মানে আমার করে দিতে পারবেন? নাকি আমাকে branch এ যেতে হবে? নাকি

আমি করতে পারবো না, অ্যাঁ বিষয়টা হচ্ছে যে আপনি দু'ভাবে করতে পারেন, আগে বলুন আপনার কি yono আছে?

আচ্ছা আচ্ছা, yono যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি yono তে FD account খুলতে পারেন, সেটা আপনার পক্ষে easy হবে, অ্যাঁ কোনো line এর ঝ্যেমেলা থাকবে না। কিন্তু আপনি যদি সেটাতে খুব একটা comfortable না হন উম আপনি যদি মনে করেন যে আমি করতে পারছি না, অ্যাঁ ভুল হয়ে যাওয়ার সম্ভবনা থাকছে, এইরকম যদি আপনি অ্যাঁ confidence কোনোভাবে অ্যাঁ না থাকে আপনার সেক্ষেত্রে আপনি যেতে পারেন অ্যাঁ branch এ, branch এ গিয়ে form নেবেন, form ওরা instruction দিয়ে দেবে যিনি দায়িত্বে রয়েছেন আরকি FD এর দায়িত্বে। তো সেখানে form fill up করে আপনাকে জমা করতে হবে। otherwise আপনি এটা yono থেকেও করতে পারেন FD র যে option টা রয়েছে ওখানে। আচ্ছা আপনি আপনি একটু online এ procedure টা বলে দেবেন because bank এ যাওয়া তো আজকাল এখন possible না because অনেক দূর branch, so

এখিন তো আমরা online এই বেশি suggest করি, yono তেই

queue টা এড়োনো অ্যাঁ যায় আরকি যতটা সম্ভব। সেটাই, আপনি যদি একটু guide করে দেন তো ভালো হয় আরকি।

তো সেইখানে আপনাকে details টা দিতে হবে। details দিয়ে আপনাকে fil up করতে করতে যেতে হবে যেগুলো অ্যাঁ branch এ গেলে actually আমরা করি আরকি, branch এ যিনি দায়িত্বে থাকেন তিনি করেন। সেই কাজটা করে আপনাকে ওখানেই duration দিতে হবে, ওখানেই আপনার interest rate টা দেখতে পাবেন, ওখানে আপনি কীরকম interest নেবেন অ্যাঁ উম এবং কোন account থেকে আপনার টাকাটা debit হবে, আর কোন account এ গিয়ে credit হবে, interest টা কোন account এ credit হবে সেই সমস্ত কিছুর আপনি অ্যাঁ details দিয়ে ওখানে একটা অ্যাঁ yono করে নিতে পারেন। এবং তার সেক্ষেত্রে আপনাকে হয়তো আহ অ্যাঁ branch এ গিয়ে আপনি hard copy soft যদি certificate চান তালে branch এ গিয়ে নিতে হবে আর নাহলে soft copy certificate যেটা এখানে থাকবে সেটা আপনাকে এখান থেকে print করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, কোনো document লাগবে কী এর জন্যে? document বলতে document তো লাগে PAN card টা লাগে।

মানে কোনো online এ PAN card number টা দিলে হয়ে যাবে তো? মানে যেটা

যেরকম চাইবে আরকি, আপনাকে ওখানে options এ যেতে হবে অ্যাঁ কারণ এটার একদম details টা যারা যে tech অপ~ অপ~ মানে option এ যারা মানে i mean sorry অ্যাঁ অ্যাঁ আমি বলতে চাইছি যে ওই